মসজিদটিতে একটি দরজা দেখা যাচ্ছে।

ছাদটির উপর ডালাইয়ের কাজ চলিতেসে।

ফার উপরে কতগুলো কুশন দেখা যাচ্ছে।

এহানে একটি গর দেখিতে পাইতেসি।

এখানে একটি স্টেজ দেখিতে পাইতেছি।

টেবিলের ওপর একটি প্লেট রাখা আসে।

এখানে একটি বেগুনি রংয়ের ফুলদানি দেখা যাচ্ছে।

এহানে একটি স্কুল দেখিতে পাইতেসি।

টেবিলের উপর একটি কম্পিউটার রাখা আসে।

রুমটিতে একটি ব্যানার লাগানো আসে।

ব্যানারটিতে কামিং সুন লেখা আসে।

এখানে একটি গ্রোসারী স্টোর দেকিতে পাইতেসি।

উপরের সেল্ফে লেচুর ডিবা রাখা আসে।

শপিংমলের সামোনে একটি সাইনবোর্ড লাগানো আসে।

রাস্তার পাশে একটি মোটরসাইকেল দেখা যাচ্ছে।

বাসের পাশে কয়েকজন লোক দেখা যাচ্ছে।

রুমটির ফ্লোরে কয়েকজন মহিলা বসে আচেন।

মন্দিরটির মইদ্যে অনেকগুলো মূর্তি রাখা আসে মূর্তিটির সামোনে একজন মহিলা দেখা যাচ্ছে।